দোকানের ভিতরে অনেক জিনিসপাতিও রয়েছে।

দোকানের আশেপাশে আরেকটি দোকান বা বাড়িঘর রয়েছে।

মাছের পাশাপাশি একটি কাটা মিটারও দেখা যাচ্ছে।

এই ছবির মধ্যে একটি রাজা মুরগি খামার দেখা যাচ্ছে।

বিল্ডিং বাড়ির নিচে একটি বাইক একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার আশেপাশে খুব অল্প গাছপালাও রয়েছে।

রেস্টুরেন্টের ভেতরে অনেকগুলো টেবিল চেয়ার রাখা রয়েছে।

এই জাগাটি খুব অন্ধকার এবং উজ্জ্বলত গরুগুলি বেঁধে রেখেছে।

বিল্ডিং বাড়ির সামনে একটি গাড়িও রয়েছে এবং ওই পাশেও গাড়িও রয়েছে।

বাড়ি ঘরের পাশেপাশে অনেক গাছপালাও রয়েছে এবং সামনে একটি চেয়ার দাঁড়িয়ে রয়েছে।

চারিদিকে বেলুনও দেখা যাচ্ছে এবং নানান রকমের লাইটও রয়েছে।

দোকানটির রংটি হলো নীল এবং সাদা এবং কালো।

এই ছবির মধ্যে একটি ব্রিজ দেখা যাচ্ছে।

রাস্তার উপর দিয়ে অনেকগুলো গাড়িঘোড়া যাতায়াত করছে।

এই ক্ষেতটির ওদিকে অনেক গাছপালা রয়েছে নারিকেল গাছ এবং একটি পুকুরও দেখা যাচ্ছে মনে হয়।

জুতোর দোকানের মধ্যে অনেকগুলো মানুষ জুতো কেনাবেচা করছে।

এই ছবির মধ্যে একটি পাহাড়কে দেখানো হয়েছে।

সিঁড়ির পাশ দিয়ে শ্যাওলা জমে গেছে।

দোকানটির ভিতরে দুজন লোক দাঁড়িয়েও রয়েছে।

কেকগুলি একটি ফ্রিজ -এর ভিতরে ঢুকানো রয়েছে।

এখানে অনেক ঠাকুরও হু বসানো রয়েছে এবং দুজন মানুষও রয়েছে যাহারা পুজো দিচ্ছে।

অনুষ্ঠানের মধ্যে একজন লোককে একটি ট্রফি দেওয়া হচ্ছে এবং আশেপাশে অনেক লোকজনও দাঁড়িয়ে রয়েছে।

অনেকগুলো মানুষ স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করছে এবং একজন মাইকে গান করছে।

চেয়ার -এর উপরে অনেকজন মানুষও বসা বসে রয়েছে এবং উম মানুষদের উপরে অনেকগুলো বেলুন -ও রয়েছে।

এবং ব্রিজের সাইডে অনেকগুলি মাটি বা জলাশয় রয়েছে--

এই ছবির মধ্যে একটি মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে।

এটি একটি কাঁচের বাক্সের ভিতরে রাখা হয়েছে।

ড্রেসিং টেবিলের উপরে দুটি বোতল এবং একটি ফ্লাস্ক রাখা রয়েছে।

এই ছবিতে একটি জিমের ছবি দেখানো হয়েছে।

জিমটির মধ্যে একটি ছেলে বডি বাড়াচ্ছে এবং একটি জাগায় ঝুলছে।

জিমের চারিদিকে অনেক ডাম্বেল বা জি-জি-জিমের জিম সামগ্রীক রয়েছে।

গাড়ির মধ্যে এতজন মানুষও দেখা যাচ্ছে।

পুজোর মধ্যে অনেক মানুষজনও এসেছে এবং পুজোর পাশাপাশি অনেক গাছপালাও রয়েছে।